okey Hello সাথী

এই চলে যাচ্ছে রে তুই কেমন আছিস? আমারও ঠিকঠাক চলে যাচ্ছে, তারপর বাড়ির সব ঠিকঠাক? হ্যাঁ বাড়ির সব ঠিকঠাক ওই উম মায়ের একটু জ্বর হয়েছিল middle এ এখন ঠিকই আছে তারপরে এই recent যেই news গুলো হচ্ছে বা recent খবরগুলো বের হচ্ছে ঐগুলো কিছু দেখেছিস? যেমন weather বল বা পরিবেশ দূষণ সংক্রান্ত যে বিষয়গুলো সেই গুলো কিছু দেখেছিস? নারে তোর কাজের চাপে অন্য কিছুর দিকে time ই পাইনা কিন্তু আমাদের পরিবেশের যা অবস্থা হচ্ছে সেটা তো খুব ভয়ানক দেখছি তার কারণটা পরিবেশ দূষণের সাথে সাথে জল দূষণ বায়ু দূষণ যেগুলো আছে সেগুলো তো continue হয়ে যাচ্ছে তো এগুলো তো কেউ নজর ই দিচ্ছেন বা কেউ খবরই রাখে না সে তো বটেই এখন সবই খুব pollution গুলো খুব বাড়ছে হ্যাঁ সব দিকেই pollution বাড়ছে গাড়ি থেকে যেরকম বাড়ছে বায়ু দূষণ বাড়ছে তারপরে জল দূষণও বাড়ছে সব দিকে বাড়ছে আরকি তা এরকম যদি continue হতে থাকে তাহলে তো মানে মানব সভ্যতায় একটা হম মানে কি বলবো সমস্যার সম্মুখীন হতে থাকবে আর কি

হ্যাঁ আমাদের তো উম মানবিক সভ্যতা যেহেতু তো আমাদের হম মানে মানুষ হিসেবে একটা কর্তব্য আছে সব সময় প্রশাসনকে দোষারোপ করে বা প্রশাসনের ওপর দোষ চাপিয়ে তো লাভ নেই, সবকিছু তো প্রশাসন করতে পারবে না মানুষের তো কিছু দায়িত্ব কর্তব্য থেকে যায় তো সেগুলো মানুষ যদি ঠিকমতো পালন করে তাহলে পরিবেশটা আজকে যে অবস্থায় আছে তার থেকে হয়তো একটু উন্নত অবস্থায় আসতে পারে সে তো বটেই কিন্তু তুই দেখ না তুই ধর নিজে থেকে কিছু করতে গেলি আহ তোকেই তখন বলবে বাবা এর একটু বেশিই দরদ হ্যাঁ সেটা বলবে, সেটা তো কিছু লোকে বলবেই সমাজে কিছু লোকতো এমন আছে যারা আহ প্রচন্ড স্বার্থবাদী তো তারা নিজেদের স্বার্থ ছাড়া কিছু বোঝেনা সেটা পরিবেশ নিয়ে হোক বা অন্য যেকোনো বিষয় নিয়ে হোক যদি কোনো কিছু বলা যায় তো তারা আহ কোনো না কোনো একটা comment করবেই তো সেই দিকে কান খুব একটা না দেওয়াটাই better আমার মনে হয় হ্যাঁ সেটা তো বটেই

নিজেরা যদি আমরা কিছু একটা initiative নেই দেখা গেল আমরা যদি আমাদের আশেপাশের যে পরিবেশটা আছে সেই পরিবেশটাকে যদি পরিচ্ছন্ন রাখতে পারি তো আরও পাঁচটা মানুষ আহ তোর সেইটা দেখাদেখি তারাও কিছু হয়তো করতে চাইবে সবাই তো করতে চাইবে না দেখা গেল একটা সমাজের মধ্যে বা একটা পাড়ার মধ্যে যদি একশ টা বা দুশো টা লোক থাকে তার মধ্যে দশ থেকে পনেরো জন এরকম থাকবে যারা কিনা influenced হবে, তো তারা পরিবেশের রক্ষার দিকে হোক বা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দিকে হোক সেদিকে এগিয়ে আসবে তো এরকম গুলো হয় বা আমাদেরও করা উচিত আমার মনে হয় একদম আর এখন দেখ না weather র কোন ঠিক নেই যেমন আআগে কি হতো যেটা যে season সেই season এই সেরকম weather র সব থাকতো but এখন দেখ তুই, হঠাৎ ঠান্ডা পরতে পরতে ঢিপ করে গরম পড়ে যাচ্ছে হঠাৎ গরম পড়তে পড়তে ঠান্ডা পরে যাচ্ছে, হুটহাট বৃষ্টি হয়ে যাচ্ছে

এত পরিমানে দূষণ হচ্ছে বায়ু দূষণ হচ্ছে জল দূষণ হচ্ছে বা আরও যে type এর দূষণগুলো আছে সেগুলো হওয়ার ফলেই তো এই weather এর মানে একটা drastic change হয়ে যাচ্ছে

কিছুটা হলেও প্রতিরোধ করা উচিত বা সম্ভব এখন তো electric car যেগুলো আছে বা electric চালিত যে গাড়ি সেগুলো এখন market এ একে একে আসছে বা আগামী দিনে হাইড্রোজেন চালিত গাড়ি সেগুলো আসবে তো এগুলো যদি আসে তাহলে বায়ুদূষণ যেটা হচ্ছে সেইটা অনেকটা আহ মানে পরিমাণে প্রতিরোধ করা সম্ভব হবে তখন হ্যাঁ তারপরে তোর water pollution টাও আটকানো উচিৎ

যেখানে chemical যত কারখানার যে chemical সেগুলো মিশছে বা বড় বড় draining system এ যে নোংরা গুলো আছে সেগুলোও মিশছে, তো সেভাবে সেদিকে তো প্রশাসন ধ্যান দেয় না কিছু মানুষ যারা থাকে তো তাদেরকে একটু ধ্যান দেয়া উচিত বা প্রশাসনকে একটু অবগত করা উচিত যে হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে তো এগুলো একটু ঠিকঠাক করা দরকার তাতে আমাদের নিজেদেরই যেমন সুবিধা হবে তেমনি হম প্রশাসনের কাজটাও অনেক smooth হবে আরকি হ্যাঁ যেমন তোর ধর আহ উম এইগুলো বন্ধ করা উচিত যে যেমন কা কাপড় কাচা হবে না নোংরা জিনিস আহ ফেলা যাবে না এগুলো একদম বন্ধ করে দেওয়া উচিত বন্ধ পুরোপুরি একদম করতে পারবে না কারণ বন্ধ করতে গেলে তখন আর এক রকমের সমস্যা এসে দাঁড়াবে কারণ আহ সমাজের মধ্যে যে লোকগুলো থাকবে তারা হয়তো উম শুরুতে সেই জিনিস গুলো করতে দিতে চাইবে না কারণ

প্রথমে তো একদম বন্ধ করা উচিত নয় বা একদম করতে পারবে না কিন্তু আস্তে আস্তে করে যদি কমায় এই জিনিসগুলো তাহলে একটা time আসবে যখন এগুলো একে একে বন্ধ হয়ে যাবে মানুষ যদি সচেতন হয় তখন একে একে বন্ধ হয়ে যাবে

হম হম হম

আর এই বায়ু দূষণের ফলে যে আমাদের আহ weather এর যে তাপমাত্রা যে আমাদের প্রকৃতির যে তাপমাত্রা যে সেই তাপমাত্রা ও তো দেখা যাচ্ছে যে দুই degree বেড়ে যাচ্ছে এখন তো এই কিছুদিন আগে একটা journal দেখছিলাম তো সেখানে দেখাচ্ছে যে, দুই degree বা আড়াই degree একটা temperature বেড়ে গেছে তো এইরকম ভাবে temperature যদি বাড়তে থাকে তাহলে তো

অস্ট্রেলিয়া হোক বা অন্য যে কোন দেশে হোক যেখানে বড় বড় জঙ্গল আছে সেই জঙ্গলে কিন্তু দাবানল লেগে যায়, আর দাবানল একবার লাগলে পরে সেইগুলো কিন্তু আহ তখন আর মানে মানুষের হাতে থাকে না যে সেটা কিভাবে control করা যাবে সেটা তো স্বাভাবিক কথা তখন তোর আহ পশুপাখিদেরও কতটা ই হয় বলতো rescue করার সময় হ্যাঁ rescue করা যায় না ওদের কেউ rescue করা যায় না ওখানে তো একদম যদি আগুন লেগে যায় কোন একটা জঙ্গলে তাহলে তো তারা সেখানে মরে ঝলসে পড়ে থাকবে একদম

একটা গাছ কাটার পরিবর্তে দুটো গাছ লাগানো উচিত, কিন্তু গাছ তো কেউই লাগাচ্ছে না আর গাছ যত কাটা পড়বে তত পরিবেশ দূষণ এর পরিমাণ তো আরো বাড়বে সে তো বটেই এখন তো carbon dioxide বেশি হয়ে যাচ্ছে oxygen এর থেকে ওই জন্য তো মানুষের শরীরে যে সব রোগ দেখা যাচ্ছে হ্যাঁ carbon dioxide carbon mono oxide এ গুলো তো বাড়ছে কারখানা থেকে যে imitation গুলো হচ্ছে সেই গুলোর জন্যই তো পরিবেশের এই অবস্থা হচ্ছে আর এরকম যদি চলতে থাকে carbon mono oxide যে পরিমাণে নির্গত হচ্ছে কারখানা থেকে তো আগামী দিনে দেখা যাবে যে ozone layer যেটা আছে সে ozone স্তর ফুটো হয়ে যাবে এবং ozone স্তর যদি ফুটো হয়ে যায় তাহলে হচ্ছে

স্বাভাবিক এগুলো সব খেয়াল রাখতে হবে বুঝলি তো maintain করতে হবে অনেক কিছুই এইসবের জন্য Maintain তো করতে হবে কিন্তু সব সময়তো প্রশাসন সবকিছু করতে পারবে না তো আমাদের মানুষ হিসেবে তো একটা নৈতিক কর্তব্য যেহেতু আছে সেগুলো আমাআমরাও কিছু কিছু করতে পারি, আমরাও কিছু দায়িত্ব নিতে পারি কিছুদিন আগে দেখছিলাম এরকম যে activist যেগুলো থাকে পরিবেশ activist যেগুলো থাকে সুইডেন এর একটা activist আছে যে গ্রেটা থর্নবার্গ তো তাকে দেখলাম যে সুইডেন police গ্রেফতার করেছে তো পরিবেশ নিয়ে যারা কথা বলবে তাদের আহ মুখ যদি এরকম ভাবে দাবিয়ে দেয়া হয় তাহলে তো আর পরিবেশ নিয়ে কথা বলার কেউ থেকেই না না এরকম করলে কি কলোকে কি ভাববে বলতো বেশি বলতে যাব আবার যে বেশি বলতে গেলে কি jail যাব যে কেও কিছু বলবে না, চুপ করে থাকবে হ্যাঁ হ্যাঁ সেটার সেটার তো একটা ভয় আছে প্রশাসনের একটা তো ভয় আছে কারণ প্রশাসন আমাদের এখানে local প্রশাসন যারা থাকে তারা তো যেকোনো কিছুতেই একটা ভয়ের situation create করে রাখে তো সেই জিনিসটাও ঠিক নয় সেটা হম এই situation গুলো যদি ঠিক হয় বা উম আহ প্রশাসনের যে লোক গুলো মাথায় বসে আছে তারা যদি একটু জিনিস গুলো বোঝে তাহলে সমস্যাগুলো থেকে কিন্তু বেরিয়ে আসা যায় সে তো বটে অনেকেই তো কথা আহ উম বলেছে এই নিয়ে, কিন্তু কোন কিছু তো কোনো বারেই হয়নি যখনই হয়ে ভোটের আগে এসে হ্যাঁ হ্যাঁ হবে হ্যাঁ হ্যাঁ করব ব্যাস ঐটুকুই হ্যাঁ politician যারা আছে রাজনেতা যারা আছে তারা তো নিজেদের গদি বাঁচানোর জন্যই চেষ্টা করে সবসময় ওরা যে প্রতিশ্রুতি গুলো দেয় বা কথাবার্তা যেগুলো বলে সেগুলো তো

আর মানুষ ও আছে কিছু কিছু মানুষ আছে যারা polarized হয়েও যায় এমন নয় যে হয় না কিন্তু সবাই তো হয় না এমন সমাজের মধ্যে এমন সবাই নেই যে যে রাজনেতা যাই বলছে সেটা সঠিক বলছে সেটা কেও মেনে নেবে এরকম কিন্তু নেই অনেকে আছে যারা বিরুদ্ধ আহ মানে মতামত রাখে কিন্তু সব সময় সেটা প্রকাশ করতে পারে না কারণ কারণ প্রশাসনের কিছু ভয় থাকে বা বা অন্য যেকোন party র কোনো কিছুর একটা ভয় থাকে যে ভয়ের কারণে হয়তো সবসময় প্রকাশ করতে পারেনা, আর এই যে পরিবেশের যে কাজগুলো বা অন্য যে type এর কাজগুলো যেগুলো সমাজের একটা সেবামূলক কাজ সেই কাজগুলোতে এগিয়ে আসতে পারেনা, স্বতঃস্ফূর্ত ভাবে হম হম সেটা তো একদম ঠিক কথা আর দেখছিলাম এই বায়ু দূষণের ফলে যে কি কি ক্ষতি হচ্ছে সেগুলো দেখছিলাম কিছুদিন আগে একটা news এ দেখছিলাম যে এন্টার্কটিকায় যে বরফ আছে সেখানে তো বরফের চাদর অনেক বড় তো

এন্টারটিকার যে glacier আছে সেই glacier নাকি গলা শুরু হয়েছে তো glacier যদি গলতে শুরু করে তাহলে তো জলস্তর অনেক বেড়ে যাবে সমুদ্রের

সেগুলো তো পুরোপুরি জলের তলায় চলে যাবে, আর এগুলো কিন্তু হচ্ছে পুরোপুরি পরিবেশ দূষণের কারণেই হ্যাঁ সেগুলো তো বটেই সেগুলো তে তো খেয়াল খুবই রাখা উচিত কারণ দ্যাখ সব হয় জানিস তো গরম টরমেও ঠিক আছে কিন্তু যখন বন্যা আসে বা জলের তলায় যখন কোন উম শহর চলে যায় ওটা এত ক্ষতি হয় ওটা পরে recover করা খুব খুব কষ্টদায়ক হ্যাঁ record তো করা যায় না কারণ একটা natural disaster বা অন্য যেকোনো কিছুই হয় যদি এখন দেশে কোনো বন্যা হয় ভয়াবহ বন্যা হয় বা ভয়াবহ ভূমিকম্প হয় তাহলে তার যে ক্ষতি হবে সেই ক্ষতি কোনদিনই পূর্ণ করা সম্ভব নয় কারণ ঘরবাড়ি যেগুলো নষ্ট হবে সেগুলো মানুষ আবার হয়তো পরবর্তী ক্ষেত্রে বানিয়ে নিতে পারবে, তৈরি করে নিতে পারবে, কিন্তু মানুষের প্রাণের যে ক্ষতি হবে সেই ক্ষতিটা তো কোনদিন পূর্ণ হবে না। যে পরিবারের যাকে হারাবে সেই পরিবারই তখন বুঝতে পারবে যে হ্যাঁ তার আহ কি অবস্থা হচ্ছে বা সে কি অবস্থায় survive করছে তখন সে সেটাই বুঝতে পারবে কিন্তু যারা politics করে তারা তো এই নিয়ে politics করেও যাবে এমন নয় যে কোন কথা বলবে বা কোন সাহায্যের হাত এগিয়ে দেবে তারা যেরকম politics করার সেরকমই করে যাবে একদম তারপর তুই দেখ না কোথায় recent একটা ভূমিকম্প হলো কত মানুষ মারা গেল

ভূমিকম্প হয়েছে তো ভূমিকম্পের কারণে দেখলাম যে প্রচুর লোক মারা গেছে যার পরিসংখ্যান বলছে ওইখানকার local media বা সরকারি media যেটা বলছে যে তিরিশ হাজার বা চল্লিশ হাজারের মতো লোক এখনো যে মাটির তলাতে চাপা পরে থাকতে পারে তো এখন উদ্ধারের কাজ চলছে এখনো আরো হয়তো লোক ওর ভেতরে চাপা পড়ে থাকবে মানে কত লোকের ক্ষয়ক্ষতি হলো ঘরবাড়ি ভেঙ্গে গেল তারপর প্রাণের ক্ষতি হলো তো এই জিনিসগুলো কিন্তু মানে একটু যদি আগের থেকে সচেতন হয়ে যেত তাহলে রোদ করা সম্ভব আমি দেখছিলাম ওখানে যে construction গুলো হয়েছিল ওটাতো পাহাড়ি এলাকায় ছিল তো

কারণ মাটিরও তো একটা সহ্য ক্ষমতা আছে কতটা weight নিতে পারবে কি পারবে না কোন area তে নিতে পারবে তার একটা মাপ থাকে তো সেটা মাপের উপরে যখন construction হয় তখন তো আর মাটি সহ্য করতে পারবে না তো যার কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটছে বা ভূমিকম্পের plate plate গুলো সরে যাচ্ছে এই কারণেই হচ্ছে এর জন্য পুরোপুরি মানুষই দায়ী এমন নয় যে অন্য কেউ দায়ী এর জন্য মানুষের নিজের মূর্খামির জন্যই কিন্তু আজকের এই অবস্থা গুলো হচ্ছে সে তো একদম স্বাভাবিক কত মানুষজন মারা গেল তারপর দেখনা উম কালকেই দেখলাম একটা newborn baby এর মারা গেছে হ্যাঁ এরকম তো অনেকেই মারা যাবে অনেক মহিলা ও মারা গেছে পুরুষো মারা গেছে অনেক অনেক বাচ্চা ও মারা গেছে কিন্তু এগুলো কিছু করার নাই এগুলো দেখতে খুব খারাপ লাগছে আমাদের কারণ এই ঘটনাগুলো তো ঘটে গেছে আমাদের চিন্তা করতে হবে ঘটনাগুলো ঘটার আগে কিন্তু আমারা তো সেই চিন্তা করি না বা আমাদের এর যে সরকার আছে রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক তারা তো সব সময় চিন্তাগুলো করে ওঠে না তো তারা যদি সঠিক পদ্ধতিতে এবং সঠিক সময়েই সিদ্ধান্তগুলো নেয় বা চিন্তা ভাবনা গুলো করে তো এই পরিস্থিতি গুলো যে আছে এগুলি এড়ানো সম্ভব একদম আমাদের ব্যাপারটা কি বলতো সব হয়ে যাবার পরে আমরা ভাবতে বসি যে এই মা এগুলো হয়ে গেল আমরা যদি এরকম করতাম আমরা যদি ওরকম করতাম বা প্রশাসন ও ভাবে যদি এরকম করা হতো ওরকম করা হতো তার আগে ভাবে না, তার হয়ে যাবার পরে ভাবে ভাবার পরেও যে করে দেয় সেটাও কিন্তু না সেটাও পড়ে থাকে যে হবে হচ্ছে করছে হ্যাঁ আমাদের দেশে তো প্রশাসন এরকমই বা আমাদের দেশে কাজকর্মগুলো এরকম ভাবেই চলতে থাকে কিনতু european country বা অন্য আমেরিকা হোক বা অন্য যে কোন country হোক সেখানে কিন্তু একটা announcement হয় যে এই কাজটা এখানে হবে তো সেখানে তড়িঘড়ি কাজ শুরু হয়ে যায় আমাদের দেশে যদি দেখা যায় কোন একটা জায়গায় টা রেল সেতু উদ্বোধন হবে বা হচ্ছে কোন একটা bridge বানানো হবে তো সেটার announcement যদি আজকে হয় তো সেটার কাজ শুরু হবে দেখা গেলে দুবছর পর আর সেটা complete হবে তোর পাঁচ থেকে সাত বছর পর তো এত সবকিছু যদি lengthy হয় তাহলে তার একটা পরিণাম তো মানুষকে ভুগতেই হবে আর যেটা ভুগছো মানুষ আর আমাদের দেশে আমাদের দেশেতো ভূমিকম্প এখন সেরকম হয় না কারন আমাদের দেশ তো ভূমিকম্প প্রবণ নয় তো ভূমিকম্প যদি আমাদের দেশে কোনোদিন হয় তাহলে তো আমাদের দেশে তো ক্ষয়ক্ষতির পরিমান আরো অনেক বেশি হবে কারন আমাদের যা ঘনবসতি তো আমাদের তো প্রাণের ক্ষয়ক্ষতি আরো অনেক বেশি হবে ঘরবাড়ি তো ভাঙবেই তার সাথে সাথে অনেক অনেক প্রাণ নষ্ট হয়ে যাবে সেটা স্বাভাবিক তুই যেটা বললি lengthy বেপারটা দেখনা কলকাতায় তো একটা মেট্রো রুট অনেকটা বাড়বে বলেছিল মেট্রো রুট বাড়ানো হবে তো অর্ধেক করাই আছে এখনো অর্ধেক হচ্ছে এখনো হয় নাই কত দিন থেকে হয় নাই হ্যাঁ এরকম তো হচ্ছেই তার কারণ দেখা গেল যে কোন সরকারের আমলে দেখা গেল যে এখন যে ruling party আছে তার আমলে কাজটা শুরু হলো তো সে চাইছে যে এই কাজটা complete করতে কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল এই ruling party change হয়ে সে বিরোধীতে চোলে গেলো অন্য কোন ruling party চলে এলো অন্য যে বিরোধী আছে সে চাইবে না আগের যে আগের যে ruling party ছিল তার কোন project complete করতে

আমাদের এখানে রাজনীতি যে সমস্যাটা সেটা খুব একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজকালকার দিনে স্বাভাবিক কথা এর জন্য কি বলতো যারা common মানুষ তাদের বেশি problem হচ্ছে সাধারণ মানুষেরই problem বেশি হবে কারণ সবাই তো সবার কাছে তো অনেক বেশি পয়সা নেই যারা কিনা সবকিছু দিয়ে পয়সা দিয়ে সবকিছু ঠিকঠাক করতে পারবে আমাদের দেশে তো যা জনসংখ্যা এক শো চল্লিশ থেকে এক শো বিয়াল্লিশ কোটি এখন যা জনসংখ্যা তার মধ্যে তো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি লোক এখনো পর্যন্ত গরিবের সীমার নিচে আছে তাদের তো পয়সা নেই অতো তারা তো দুবেলা খাবার যোগান পাওয়ার জন্যই তারা সব সময় সারাদিন পরিশ্রম করে তো তাদের কাছে পরিবেশ নিয়ে চিন্তা করা এবং weather নিয়ে চিন্তা করা এসব জিনিসগুলো তাদের কাছে আসবেনা তার কারণ তারা কিভাবে দুবেলা খাবার জোটাবো সেই চিন্তা তো ব্যস্ত থাকে তো যারা কিনা সমাজের পয়সা আছে বা যারা শিক্ষিত লোক তারা যদি একটু চিন্তা ভাবনা করে বা সরকারি যে policy গুলো আছে সেগুলি যদি ঠিকঠাক করে এখন দেখা যাচ্ছে যে কিছু মানুষ যদি গরিব থাকে তো তারা দিন কে দিন আরো গরিবে পরিণত হচ্ছে আর বড়লোক যারা আছে তারা দিনকে দিন বড়লোকে পরিণত হচ্ছে তো এগুলো তো সরকারের এক একটা policy জন্য হয়